বেরোলে আপনি সব বাগানেই কিছু না কিছু সেই শীতকালের ফুল যেমন গাঁদা ফুলটা বেশিরভাগ জায়গায় দেখতে পাবেন খুব বড় বড় গাঁদা ফুল ফুটে আছে বিভিন্ন রঙের মানে হলুদ কমলা তারপর আরেকটা হচ্ছে আহ উম লাল রঙের খুব deep লাল রঙের একটা গাঁদা ফুল হয় তো এই তিন চার রকম রঙের গাঁদা ফুল আপনি সব বাড়িতেই দেখতে পাবেন আমার যতদূর মনে হয় ওই যে লাল হলুদের ছিট দেওয়া গাদা আপনি বোধ হয় সেইটার কথা বলছেন তাই কি?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 ঠিক ঠিক ঠিক কথাই বলেছেন আপনি এই কদিন আগে আমি যখনই আপনাকে বললাম না যে আমি এই ঝারগ্রাম এর আমি ওইখানটাতে গেছিলাম তো রাস্তায় যাওয়ার পথে বন্ধুরা বলল আহ এ আপনারই ওইখানকার area তে পাঁশকুড়ার ওখানে একটা জায়গায় ফুলের চাষ হয় তো আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় আমরা সেখানে গিয়ে বলি যায় দেখি ফুলেরটা একবার দেখে যায় কারণ এরা তো সব বাইরের থেকে এসেছিল কখনো দেখেনি যাক ছোটখাটো জায়গার মধ্যে রয়েছে তবে বহুদিন পরে এত রকমের ফুলের দেখতে পেলাম আপনার অনেকটা জায়গা জুড়ে গাঁদা ফুল করা হয়ে চাষ করেছে অনেকটা জায়গা জুড়ে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করেছে

আপনি বোধ হয় খিরাইয়ের কথা বলছেন না জায়গাটার নাম খিরায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নামটা ভুলে গিয়েছিলাম ঠিক বলেছেন খিরায়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 ফুলগুলো ওরা বিক্রির জন্যই চাষ করে কিন্তু এই শীতকালে ওই জায়গাটা এত সুন্দর ভাবে মানে সুন্দর দেখায় বিভিন্ন ফুলের জন্য তো সবাই আশেপাশের লোকজনেরা ওখানে ঘুরতে যায়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 হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা ওইখানে জানেন তো ওইখানে একটা নদীও রয়েছে ওইখানে যতদূর সম্ভব ওই নদীরটার নাম বোধ হয় কংসাবতী নদী বোধ হয় বলল ওরা ওইখান দিয়ে তবে পুরো শুকিয়ে গেছে যাই হোক এমনি তো ওখানে তো ফুল দেখলাম তারপর কদিন আগে আমাদের এই area তে ফুল মেলা হয়েছিল সেই ফুলমালাতে আমি দেখলাম মানে অনেকদিন পরে আমি খিরাইতে গিয়ে যত না ফুল দেখলাম তার থেকে বেশি দেখলাম মানে বেশি রকমের বিভিন্ন ধরনের ফুল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 হ্যাঁ আমাদের এদিকে ও ফুল মেলা হয়েছিল আমি গিয়েছিলাম কিন্তু আগের মত অত ফুলের সমরাহ নেই আগে আমাদের মেলাটা খুব বিশাল হত বিশাল জায়গা নিয়ে হতো কত অনেক ফুল আসতো কিন্তু সেই তুলনায় ফুলের সংখ্যা এখন কমে গেছে আরে এখন তো কমবেই এই যে ধরুন আপনি আমি আমরা আর কত পরিমাণে আর ফুল গাছ লাগায় আপনি তো এক্ষুনি নিজেই বললেন যে ফুলের গাছটা আর লাগানো হয় না শখ থাকলেও লাগানো হয় না প্রত্যেকের ক্ষেত্রে এখন তাই হয়ে দাঁড়িয়েছে যে এত পরিমান প্রত্যেকে ব্যস্ত একটা গাছ লাগালে তার তো পরিচর্যা করতে হয় অনেক পরিমাণে তবে তো গেলে তৈরি হয় আমি তো যখন ফুল মেলায় গেলাম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 তার মানে কিছু না কিছু করে ওরা তো গাছের পরিচর্যা করে তবেই তৈরি করতে পেরেছে না সময় কোথায় এখন লোকের কাছে ঠিকই বলেছেন আপনি গাছের পরিচর্যা করার জন্য সময় দিতে হয় গাছের পেছনে যদি গাছের পেছনে না সময় দেন তাহলে ওই ধরনের ফুল বা ওই ধরনের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 ঠিকই আবার আহ আমারই তো ঘরে একবার এরকম হয়েছিল যে আমার স্ত্রী শখ করে একটা জায়গা থেকে একটা গাছ নিয়ে এসেছিল তো গাছটাকে লাগিয়ে ছিল একটা জায়গায় তো গাছটার আকৃতিটাই একটা অন্য রকম তো যেহেতু চারা গাছ ছিল সেই চারা গাছটা লাগানো চারা গাছ টা একটু বড় হয়েছে চারা গাছে তখন অবধি ফুল হয়নি তো অন্যরা ঘরে জানতো না যে গাছটা লাগানো হয়েছে বলে ওরকম তো তারপরে কি হলো একজন দেখে বলল আচ্ছা বোধ হয় কোন আগাছা হয়েছে তুলেই গাছটাকে ফেলে দিল তারপরে তো সে কি কাণ্ড বাবা যে ওটা একটা গাছের ইয়ে ছিল তো এগুলোও হয়ে থাকে এই গাছ লাগানোর চর্চাতে এগুলোও হয়ে থাকে আর এইসব থেকে গাছ লাগানোর ইচ্ছেটাও লোকেদের অনেক সময় চলে যায় তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলেছেন আপনি তবে হ্যাঁ যাই হোক কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো এই শীতকাল এখন তো আজকেও তো তমলুকে আহ শীতটা বেশ ভালই যত সন্ধে হচ্ছে শীতটা বেশ পরছে তো ভালই লাগলো আপনার সঙ্গে কথা বলে তো পরে আবার কথা হবে

অবশ্যই অবশ্যই আপনিও ভালো থাকবেন আর এই যে আপনি এক্ষুনি যে কথাটা এক্ষুনি বললেন না এই ঠিক দুপুরবেলাটা হয়ে গেলে দুপুরের পর থেকেই যেন মনে হয় তাপমাত্রাটা হট করে একটু নিচের দিকে নেমে গেল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 যে ইয়েতে ছিলাম hotel এ ছিলাম সেখানে তারা যে কম্বল ও দিয়েছিল রাত্রে দেখি তাতেই ঠান্ডা কাটছে না তো এই ধরনের তাপমাত্রাটা ওপর নিচে যেটা আমরা প্রথমেই বলছিলাম তাপমাত্রা এত পরিমাণে ওপর নিচে হয়ে অস্থির হয়ে রয়েছে যে মানে এবারের ঠান্ডাটা সত্যিকালেরই মোটামুটি জাঁকিয়ে পড়েছে। আর যাই হোক সেই হিসাবে খাবার দাবারও অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গায় সমস্ত ধরনের সবজি উঠেছে সমস্ত রকমের আহ খাওয়া-দাওয়ার যেগুলো শীতে হয় সেগুলো সব আসছে তো যাক ঠিক আছে আপনিও ভালো থাকবেন কথাটা বলে খুবই ভালো লাগলো এতদিন পরে আপনার সাথে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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Hello আপনি কি Royal Hotel দিয়ে কথা বলছেন? আহ আসলে আমার একটা booking নেওয়ার ছিল মানে আমি আপনাদের hotel টা আমি দেখলাম, তো আমার ভালোই লাগলো। তো আমি একটু সেই ব্যাপারে জানার জন্য আপনাকে phone করেছিলাম বা আহ আপনার সাথে কথা বলার ছিল। আপনি একটু বলতে পারবেন? হ্যাঁ তো আমার এখন May মাস। তো আমি চাইছি June মাসে আহ সতেরো তারিখ শুক্রবার পড়ছে, তো সতেরো তারিখে আমরা যাবো শনিবার দিন রবিবার দিন আমরা সকালবেলা, রবিবার দিন আমরা back করবো। তো আপনার ঠিক দিঘা দিয়ে কতদূর hotel টা মানে সমুদ্রের সমুদ্র beach থেকে? আচ্ছা আপনার এই hotel টা new দিঘায় তো? আচ্ছা আমরা আসলে উম গাড়িতে যাচ্ছি, ঠিক আছে? তো গাড়ি parking এর তো আপনার hotel এ জায়গা হবে? আহ আমরা ধরে নিন শুক্রবার সকালে যদি আপনাদের hotel এ পৌঁছে যাই, মানে আপনারা দশটা থেকে কি hotel মানে দেবেন? কারণ আমাদের এখান থেকে যেতে ওই দশটা এগারোটা অমনই বাজবে। তো আহ আমরা যেতে চাই হচ্ছে আপনি একটু দেখে বলবেন আমাকে যে শুক্রবার সতেরো তারিখ শুক্র উম সতেরো ই June সেই time এ কি আপনাদের আহ hotel ফাঁকা পাবো?

হুমম যদি একটু আপনারা দেখেন মানে এক একজনকে যদি একটা room আপনারা ইয়ে করেন, আমরা টাকা দিয়ে দিবো। যদি একটা room এ একজন যদি হয়ে যায় তাহলে আমরা পাঁচজনই এক room এ হয়ে যেতাম। তো যদি আপনাদের আহ একটু যদি চেষ্টা করেন তাহলে সুবিধা হয়। আপনাদের না আসলে আমি বলছিলাম কি ওই একটা যদি sofa র মত দিয়ে দেন ঐখানেও আমাদের হতে পারবে যদি আপনারা কি পারবেন? তাহলে আমাদের একটা room এ হয়ে যায়। মানে ওহ মানে আপনি আহ AC room এর বলছেন নাকি non AC মানে AC ছাড়া room এর কথা বলছেন? আচ্ছা এর চেয়ে কম ইয়ের নেই না? না আসলে আমি একটু মানে sea beach এর সামনের দিকে মানে balcony করে মুখ চাই। তো আহ সেইজন্য আমি সামনের দিকে চাইছি বেশি পেছনের দিকে যেন না হয়। মানে তো তো আপনাদের কি lift নেই আপনাদের hotel এ? আচ্ছা, আচ্ছা বলছি আরেকটা কথা তাহলে আপনি বলছেন যে আমরা যদি non AC room নেই তাহলে পনেরশো টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি AC room নেই তাহলে ওটা আমার কতো পড়বে? আচ্ছা দু হাজার টাকা এবং tax fax নিয়ে ওটা আরেকটু বাড়তে পারে তাই তো? এবার আচ্ছা আমাকে একটা কথা বলুন যে আপনার এখানে খাওয়ার ব্যবস্থা আছে hotel এ? আচ্ছা তার মানে আমি আপনার hotel এই খাবার পেয়ে যাবো, আচ্ছা। আর বলছি মানে আমরা যেদিন আসলে সতেরো তারিখ আমরা যেহেতু নিজেদের গাড়িতে যাচ্ছি তো আমরা কি মানে আমরা ধরুন পৌঁছাতে পৌঁছাতে এগারোটা কি বারোটা, বারোটাই ধরে রাখুন, একটু বেশি করেই ধরে রাখুন, ঠিক আছে? তো বারোটায় যদি আম~ আমি পৌঁছাই তাহলে আমরা ওই time এ ঐদিন গিয়ে lunch টা কি পাবো? মানে দুপুরের খাবারটা কি আপনাদের hotel এর থেকে পেয়ে যাবো? আচ্ছা আর বলছি যে, আহ এই যে আমাদেরকে কি কি আনতে হবে? মানে কোন aadhar card, voter card কি সব কি কি লাগতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি জানলাম, আমার ভালো লাগলো আপনাদের কথা-বার্তা। তো আমি সতেরো তারিখ যাবো। তো আমি আপনাকে phone করে নিলে আপনি কি তারপর confirm মানে আহ ঠিক করবেন যে একদম এখানে করবো কি না? ঠিক ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কান নমস্কান ভাই কেমন আছো দাদা তোমার তো দর্শনই হচ্ছে না এত important এত সুবিধা জনক একটা কথা বলার ছিল

অরে কি বলবো আমি একটা ভদ্র না না axcholy আমি মেদনাপুর গিয়েছিলাম মেদনাপুরের আমার এক হা মেদনাপুরের একটা আমার ভদ্র লোক আমার একটা বন্ধু ও এখানে চাষ করে তাই চাষ করতে করতে চাষ করে হা ধান চাষ করে তার পার সবজি চাষ করে তার পার কাঁঠাল চাষ করে টমেটো চাষ করে পিঁয়াজ ও চাষ করে কিন্তু এবার ও এবার ও বলছে কি মানে তরকারি টা ভালো ছিল কিন্তু বুজতে পারছি না দাদার মানেএই যে বর্ষা কাল এমনিতেই সব কিছু change যাচ্ছে কেউ কিছু বলতেই পারছে না কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সে সত্যি ও বেচারা কোস্চে কিন্তু বলছে না বলছে কি দাদা ভাই আমাকে সরকার থেকে একটাকাও help পাচ্ছি না আমরা না আমরা urea পাচ্ছি না khat পাচ্ছি না hightvit পাচ্ছি আর বোলো না দাদা কি বলবো বলতে গিয়ে chen এসে যায় কি বল ওটাই তো বলার আসে কি যখন আপনি যাবেন তো claint pass করাতে সব কিছু এসেছে pepper এ সব কিছু এসেছে কাগজে সব কিছু লেখা আছে কি এসছে ঐ এসছে হেনা এসছে তেনা এসছে আটশো কিলো আমাদেরকে দেওয়া গেছে এটা পাঁচশো কিলো এটা দেওয়া গেছে আর্ধেক কিলো এটা দেওয়া গেছে hightvit দেওয়া গেছে কিন্তু পেয়েছি আঠি কিছু পাইনি

কিছু করার নেই ওদের অবস্থা দেখে আমি বললাম ভাই রে এবার তো আমি দেখে আমি তো এবার অবাক হয়ে গেছি আমি আর চাষ করবো না তোরা চাষ কর এবার কিন্তু আমি ভাবছি কি যদি আমি সবজি ধান কাঁঠাল ফলগুলো না চাষ করে মাছ চাষ করি তালে কি করে হবে বোলো তো অরে বাবু মশাই বোঝার চেষ্টা করো তুমি বোঝার চেষ্টা করো আমার নাম সত্যজিৎ আমি always সত্য বলি ঠিক আছে আমার কথাটাই সত্য থাকে পুরো এইবার ওই খানে এখানকার ঋতুটা change হয়েগেছে ওই খানকার পুরো একদম যা তা হয়ে গেছে বুঝতে পারছি না গরম কালে ঠাণ্ডা লাগছে ঠান্ডা কালে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কালে গরম লাগছে গরম কালে ঠাণ্ডা লাগছে মানে কিরকম যে হয়ে যাচ্ছে এই বার বুঝতেই পারছিনা

এতো tension সে বলার

আমার আছে চারশো চারশো তিরিশ square feet চারশো চারশো কুড়ি চারশো পঁয়তিরিশ চল্লিশ এটাই ধরে নাও হে কিন্তু আমার তো ঐখানে একএকটা একএকটা বিঘার জমি আছে কিন্তু পরে আছে কিছু করছিনা কিছু করতে গেলেই দেখবো এখন তো syndicate এসেগেছে এসে টাকা চাইছে নাহলে বলছে আগ পুড়িয়ে দেব পুড়িয়ে দেব পুড়িয়ে দেব মানে কি পুড়িয়ে দেবে ওই চাষ পুড়িয়ে দেব আগুন লাগিয়ে দিতে পারে এই বার বলো no একটা তো একটা ঐখান থেকে help নিচ্ছে না তার ওপরে যদি এইরকম বলবে যে পুড়িয়ে দেব তালে আমাদের মাথাটা ঠীক থাকবে কি চলে যাবে বলো কত tuff জিনিস বলতো এইটা বুঝতেই পারছিনা হু বল চা আচ্ছা চা business আচ্ছা আচ্ছা চা এর bussines

চা এর business টা আপনার কথা খুব ভালো না না টাকা টা তো আমরা কামবোই ওটা tension নেই টাকা তো আসবেই কাজ করলে কিন্তু কিন্তু ব্যাপার টা এখানে কি হয়ে যাচ্ছে বলতো ঐটা তো দার্জিলিং হয় যদি আমি মেদিনীপুরের চা করি তালে কি বিক্রি হবে মেদিনীপুরের চা করলে না না না না এবার আমি ভাবছি সেহেতু আপনার জানা শোনা অনেক আছে দার্জিলিং তে তাই ভাবছি লাম যদি ঐখানে এক দুটো টা

ঐটাই তো আমি বলছি করতে হ্যা ওটা তো আমি জানি আপনেই যদি চাষের জমি নেই তালে তালে কিছু কিন্তু যদি চাষের জমি নেই এসে

না ওটা না গো কেওই তো জমি ঐখানে দেবে না চাষ করার জন্য আগে আমাকে ঐখানে মধ্যে খানে মধ্যে class এ সব থেকে ছোট কাজ করতে যেতে একেবারে তিন চার মাস পর ঐখান থেকে আসতে আসতে আসতে আসতে আসতে তিন চার বছর যখন থেমে যাবো তার পর অন্ন কাজ দেখে নেবো কিন্তু এত time কার কাছে আছে বাড়ি কি করে চলবো ভাত কি করে দেব রুটি কি করে বানাবো সবজি কি করে খাবো মাছ কি করে খাবো এইসব জিনিস মাথা খারাপ করে দিচ্ছে আমাদের এবার ভাবছি যাবো হা গো বুজতেই পারছি না বলতো অনেক টাকা

আর যদি বাচ্ছাদের কে বলি কি ঠিক আছে তোমরা যাও বের হও বিক্রি করো তালে বাচ্চারা কি বলবে বড়ো হয়ে যে দেখো আমরা বাড়িতে কেও থাকলো না আমার বাবা ছেড়ে চলে যেত আমি এদিক ঐদিক খেতাম তাই জন্য আমরা এইসব করি না গো এইজন্য সব কিছু যেন ভালো রাখে কি কাউকে problem হয় না কাউকে কেউ ঠকায় না কিন্তু আমাদের party office আছে কিন্তু ওদের লোক খুব খারাপ শুধু টাকা চেয়ে নেয় ঐখানে ঐখানে তো তৃণমূল congress তে যাওয়া যায় দিদি দিদি তাহলে

না না ঐটা আমার সরকারেরই ছিল এই মুখ আর body ঠিক করছিলো না কেউ একদম ঠিকই লাগবে এরকম ব্যাপার

কি চাষ করার জন্য loan নিতে হবে কিন্তু loan এর টাকায় অর্ধেক টাকা manager ই খেয়ে নিচ্ছে এবার বোলো এটা কি অসভ্যতা এটা কি ভালো কথা কি আমি তো loan দেব বলছে কি ঠিক আছে তোমাকে দিতে হবে না তুমি নিয়ে নাও কিন্তু যদি আমি আট লাখ টাকার loan দেই তালে ও আমার থেকে টাকা বের করে নেবে তা এটা কি ঠিক কথা না তালে আমাকে এরকম একটা নিয়ে আসতে হবে সবাই enjoy করতে পারবে আর কেউ এদিক ওদিক যাবে না ঠিক আছে চলো তো ওটা এ ই জন্য আমাকে high breed লাগবে মাছ গুলো ছোট ছোট মাছ দেব দশ দিনে তৌরি আর বিক্রি করবো কথা তা না কিছু থাকবে না মাছ থাকবে তালে কি হবে বুঝতে পারছো কথা টা

আমি বুজতে পারছি কথা টা না না না আপনাকে আমি call করার এটার জন্য বলেছি এটার জন্য call করেছি যেহেতু আপনার সব অনেক কিছু আছে ঢাকায় বাঙালিদের সঙ্গে বাঙালিদের আর যে বাংলাদেশের বাঙালি হয় বাঙালি হয় ওদের সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক কিন্তু ওরা খুব ভালো ভালো মাছ অকে আমাকে মাছের দানা চাই কে আমি যে যেখানে আমি মাছ চাষ করবো ঐখানে সব মাছ কিছু থাকুক বুজতে পারছেন কথা টা তাই জন্য আমাকে লাগবে ঐসব গুলো তালে কি আপনার যে লোক রা আছে ওরা কি আমাকে মাছের দানা দিতে পারবে মাছের ডিম তালে আমি যে নিজে তৌরি করেছি পঞ্চাশ Square fit জায়গায় আর x Square ওখানে আমি দানা দিয়ে বোরো করবো তিন মাস ছ মাস বোলো বোলো তো যদি আপনে দিতে পারেন তালে খুব ভালো আমার জন্য ভালো আমার মা বাবার জন্য ভালো আর যদি না দিতে পারেন তালে ঠিকই আছে কিন্তু ওটা আছে ই আমাকে কিছু ওর দেখতে হবে আপনাকে তো বলেই দিয়েছি সব্জির market খুব খারাপ এমনি সব কিছু খারাপ শুধু একটা জিনিস আসে যেটা আছে সে থাক তাই আমি বলবো আপনাকে help করার জন্য কি আপনি help করতে পারবেন আপনার যেহেতু কথা হচ্ছে আমি সব কিছু বলে দেব কি size কত মাছ কি রকম hight সব কিছু বলে দেব কিন্তু আপনাকে একটা arrangement করতে হবে কি উনি যখন একটু এ হবে help করতে চাইবে তবে আপনি কথা বলে নেবেন ওটাই তো আমি বলছি কি আপনি থাকলে কি হবে যে নোংরা আছে আর তারপরে মাছ টা যে আছে হে মাছ টা যে আছে তো ওইটাকে আমি নিয়ে এসব নিচে আর সবাইকে ভালো করে বলবো নিজের জন্য কর্ম ভালো করে করতে কেনো কি এই সব যে চাষনি গুলো আছে যেগুলো যদি ভালো করে বুজে না দেয় তাইলে এবার থাকতে পারবে না কেন কি জল সব জমিতে চলে যায় খাওয়া দাওয়া সব জমিয়ে চলে যাই তালে আছে টা কি কাছেও নাই ঠিক আছে phone ও আছে তাই জন্য আমি বলবো please তা কি একটাই কথা একটাই অভিজয় আবার ওটাই কথা আলু করবো আবার syndicate চলে আসবে হে কিন্তু ওটাই তো ব্যাপার আপনি করলেই তো কোনো লাভ নেই করলেই বলবে কি আমার এই নেই সেই নেই হেনা না তেনা নেই অনেক কিছু মাতু হে একদম করি ঐতো আমার একটা নিজর্স একটা

আচ্ছা আচ্ছা থামো থামো থামো থামো আমি না না থামো থামো থামো অরে থামো আমি যে বলছি

হে হে হে ঠিকা আছে চাল bye bye bye Hello আরিয়ান কেমন আছিস রে, তোর তো কোন খবরই নেই? এইতো ভাই ভালো আছি বল, তুই কি করছিস বল সেদিনকে যে বললি শরীর খারাপ নিয়ে আর আমিও phone করিনি হয়তো নিয়ে কেমন আছিস এখন কি কি হয়েছিল সেদিনকে? আরে আর বলিস না মানে একটু ধর মাঠের দিকে এসছিলাম তো রোদ ছিল গা মাথা একটু ঘুরতে লেগেছিল আমি ওই জন্যই ভাবলাম যে একটু যদি বেশি শরীর খারাপ হয়ে যায় ওই জন্যই ই মানে বাড়িতে চলে গেলাম বুঝলি, ওখানে বাড়ি গিয়ে একটু বিশ্রাম করলাম তারপর ধর স্নান টান করে খাওয়া দাওয়া করলাম দুপুরে, করে একটু মানে ওষুধ খেয়েছিলাম আর কি তারপরে ঠিকই ছিলাম আহ তা ভালো আছিস তো তুই এখন? আহ বাড়ির সব ভালো তো কাকু কাকিমা ভাই? হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাইও ভালো আছে আর যেটা তোকে বলছিলাম, তোর মানে তুই এখন তাহলে ঠিকঠাক আছিস তো সুস্থ আছিস তো তাহলে এখন? হ্যাঁ এখন আমি ঠিকঠাক সুস্থ আছি কোনরকম মানে সমস্যা হয় না আহ তা আহ কি খবর পড়াশোনার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, পড়াশোনার খবর তো সেদিনকে তোকে তো বললাম আর কি তিনটে category র মধ্যে হয়তো অতটুকুই বলেছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ ওই কিসব category র সম্পর্কে তো বলছিলি আর আমার শরীরটা মানে খারাপ ছিল অতটা হয়তো মনে করতে পারছি না তা তুই তো ভালোই বলছিস আর কি আহ তা খুব ভালই আর কি শিক্ষাটা দেখ একটা মানুষের একটা মানে বলবো, মানে শিক্ষা মানুষের মধ্যে না থাকলে কিন্তু মানুষের মত মানুষ হওয়া যায় না তাই মানুষের মত মানুষ হতে গেলে বা একজন দেশের আহ মানে সুস্থ নাগরিক হতে গেলে কিন্তু শিক্ষাটার প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই বটে তো কারন সব জিনিসের ক্ষেত্রে দেখবি শিক্ষাটা কিন্তু প্রয়োজনীয়তা মানে যদি ওই যদি বলতে যায় তাহলে এটাও বলা যায় যে মূল্য একটা রতন আরকি শিক্ষাটা, মানে তার কারণ দেখবি বয়সটা যদি পালিয়ে যায় না শিক্ষাটা তুই হয়তো তখন পস্তায় মরবি যে আমি হয়তো বয়স থাকলে করতাম কিন্তু এখন হয়তো বয়স আছে যারা করছে না তাদের ক্ষেত্রে একটাই কথা বলব আমি, দেখ বয়স চলে গেলে কিন্তু না আর পারবি না যে ওই শিক্ষাটা গ্রহণ করতে বা পড়তে। সেই জিনিসটা যেতে পারবি না তার জন্য আমার কাছে সবাই যারা এখন student তাদের ক্ষেত্রে আমাকে সবাইকে একটা বিনতি বা আমি বলি আর কি যে শিক্ষাটা না তারা আহ গ্রহণ যেমন প্রত্যেকটা জায়গায় আর কি করে, বা যদি বলা হয়েছে যে আহ মানে শিক্ষাটা যেন না ছাড়ে minimum তার general knowledge যত টুকু হবে মানে HS পর্যন্ত একটা ছেলে বা মেয়ে যতই করে হোক না কেন তারা যেন পড়ে তার কারণ সরকার সব কিছু জিনিসের সহযোগিতা করে দিয়েছে, ইয়ে টাকা লাগবে school এ পড়তে গেলে সেরকম কোনো মানে নেই।

তো বিভিন্ন টাকা-পয়সা বিভিন্ন ভিত্তি scholarship এগুলো কিন্তু একটা খুব ভালো দিক college এ তোকে বাড়ি থেকে হম মানে, এ সে পরিমাণ টাকা খরচ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু না হয়তো তুই বাড়ি থেকে দেখা গেল এক বছরের সরকারি school এ পড়ে তোর দশ হাজার টাকা খরচ হল, সেখান থেকে ধর তোকে যদি ই মানে scholarship বা ভিত্তি বছরে দেখা গেলো সেখানে তুই পাঁচ হাজার পেলি মানে তোকে পাঁচ হাজার টাকা,

হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই ঠিক একদম কারণ দেখ পড়াশোনা করতে আহ এখন হয়তো যদি বলা হয় তো আগে এরকম পরিস্থিতি ছিল যে পড়াশোনা করতে হয়ত private School এ পড়তে গেলে অনেকটা মূল্য দিতে হতো এখন হয়তো private school এ মূল্যটা দিতে হয় কিন্তু primary school এ সুখটাও অতটা ছিল না আগে কিন্তু এখন primary school এ সুখটাও অতটা আছে যাতে তোমার সমস্যা হবে না আর কি পড়াশোনা করে।

কিন্তু পরবর্তীকালে মানে যুগের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে আর পরিবর্তনের সাথে সাথে কিন্তু ও মানে সরকার বিভিন্নরকম কিন্তু কথা বা student দের চাহিদার কথা চিন্তা করে বা student দের, আহ মানে তোর কি বলে অসুবিধার কথা মাথায় রেখে কিন্তু সরকার এ ধরনের প্রকল্পগুলো কিন্তু চালু করেছে ফলে কি হয়েছে প্রত্যেকটা student বা প্রত্যেকটা ছাত্র বা প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু আজ school মুখী হয়ে উঠেছে মানে সরকারের এই কিছু, ভালো পদক্ষেপের জন্য আমার তো খুবই ভালো লেগেছে সরকারের এই পদক্ষেপ গুলো, তালে কিন্তু দেশে দেখ শিক্ষার হারটাও কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। একদম একদম আর আর একটা কথা আর একটা বিশেষ কথা যে যদি পড়াশোনাটা করতে হয় না করলে হয়তো আমার মনে হয় একটাই কথা হয় ভালো করে পর তার কারণ এই পড়ার কোন দাম নেই, যে মানে মাধ্যমিক থেকে কিংবা HS পর্যন্ত পড়লাম যে আমি তাহলেই হলো তার কারণ প্রত্যেকটা ছেলেই দেখবি যারাই ভর্তি হয় তারাই কিন্তু HS দেয় আর কি, তো ওই number এর কোনো দাম নেই,

হ্যাঁ দেখ সেটা একটা ভালো দিক বলতে গেলে মানে পড়াশোনা করলে কিন্তু সামনের দিকে তো এগিয়ে যাবে মানে পড়াশোনা করাটা যে খারাপ সেটা না মানে পড়াশোনা যতই করবি তোর ততই অভিজ্ঞতা বাড়বে বা শিক্ষার দিকে তোর সচেতনতা বাড়বে বা তুই মানে কি বলবো দেশের একটা, আহ নাগরিত্ব ভালোভাবে হয়ে উঠতে পারবি তাহলে আজকে যদি পড়াশোনা করে শুধু যদি তোকে চাকরি করতে হবে সেটা না চাকরি না পেলে তুই নিজের আয়ত্তে ব্যবসা করতে পারবি ফলে কিন্তু এই দিকগুলো যদি একটু ভেবে দেখা যায় মানে পড়াশোনা কিন্তু সবক্ষেত্রেই,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 হয়তো সেখান থেকে যদি তোকে কম পরিমাণ টাকা দেয় সেটাও তুই কিন্তু পড়াশোনা করলে ভালোভাবে ধরতে পারবি, টাকা পয়সা সব কিছু কিন্তু তুই আস্তে আস্তে চিনতে পারবি তাই পড়াশোনা কিন্তু সব ক্ষেত্রেই জরুরি বলে আমি কিন্তু মনে করি। একদম একদম ঠিক কথা তো, যাই হোক তাহলে তুই তাহলে পড়াশোনার মাধ্যমে মানে কি পড়াশোনা করতে করতে পড়াটা complete করার পরে কি,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 না দেখ এখন সেরকমভাবে কোনরকম কাজ বা কিছু যোগাযোগ আমি করিনি ই তবে একটা company তে মানে কথা মানে ঢোকার জন্য কথা চলছে আমি সেখানে interview ধর দিয়ে এসছি ঠিক আছে তা company টা খুব ভালো যেখানে, ভালো কাজ হয় monthly salary টাও তোর fixed মাস গেলে আট থেকে দশ হাজার টাকা বেতন দিবে এমনটা কিছু আমাকে offer করেছে কিন্তু আমি সেরকম দিক দিয়ে কিন্তু এখন মানে ভেবে দেখিনি যে কি করবো না করব যেহেতু আমি এখন পড়াশোনা ঠিক মতো complete করতে পারিনি, মানে আমার তো college চলছে এখনো ধর একটা year তারপরে আমার graduation টা ধর complete হবে একটা certificate হাতে আসে এর পাশাপাশি আমি এখন ভেবেছি তোর যে মানে MA করবো তারপরে B. ed করবো, ও ফলে কিন্তু তোর অনেকটা সময় আমাকে পড়াশোনার ক্ষেত্রে এ বা পড়াশোনা সাথে কিন্তু থাকতে হবে বা সময় দিতে হবে তাই কিন্তু আমি সেরকম ভাবে মানে কাজটা করব বলে এখন ঠিক করিনি আর তুই কি কোন কাজ করছিস? আহ পড়াশোনাটা কতদূর continue করবি বা কিছু কি ভেবেছিস সে সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখ আমি কাজ করছি বলতে আমি একটা company তে কাজ করছি আর কি তার কারণ দেখ পড়াশোনা তো important তার কি আহ তার সঙ্গে সঙ্গে একটা একটা জ্ঞান টা দরকার, যেটা দেখ পড়াশুনো উম মানে পাশাপাশি আমি এইজন্য মানে job টা করছি সেটা আহ যদি বলা হয় যে একটা company তে আর কি কাজ করছি তো তার ক্ষেত্রে যদি আমি যদি বলি যে knowledge এই এইজন্য আমি সঞ্চয় করতে চাই,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 যত টাকা income করি তার fifty percent হয়ত বাড়ীতে দেয় অনেকটা মানে help হয় বাড়ির দিক থেকেও আর আমিও সেটা পড়াশোনার মাধ্যমে পুরোটা খরচা করি হয়তো আমাকেও নিতে হয় না কিন্তু আমার দুই দিকে হয়তো সুবিধাটা পেয়ে যাচ্ছি বা দুই দিকে knowledge টা সঞ্চয় হয়ে যাচ্ছে, বা একদিকে আমি টাকাটা income করতে পারলাম and দ্বিতীয় দিকে কিভাবে তারা management করে বা কিভাবে সবকিছু monthly কিভাবে salary দিতে হয় একটা মানুষ কে কীভাবে convince করতে হয় কিভাবে কথা বলতে হয় তার তারপরে, মানে পুরো মানে একটা office কে কীভাবে সামলাতে হয় সবকিছু কিন্তু সেই company র মাধ্যমে জানতে পারি যার ক্ষেত্রে আমার সহজ হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে আর কি future এ কোন কিছু খুললে আর কি হয়তো আমি সেটা, কি করতে পারব মানে management টা করতে পারব ঠিকঠাক মত। হ্যাঁ সেটা দেখ একটা ভালো মানে একটা জায়গা থেকে কিন্তু একটা জায়গার অভিজ্ঞতা কিন্তু মানে চলে আসে দেখ তুই একটা company তে কাজ করছিস, পরবর্তীকালে তোর এই company র আচার-আচরণ বা company র যে regulars বা rules বা company র, মানে একটা চালানোর জন্য কি রকম ধরনের maintain করতে হবে কতটা fund থাকা প্রয়োজন কতজন কর্মচারী রাখলে তোর লাভ হবে কত টা ভাবে growth বাড়ালে তোর কি পরিমান টাকা income হবে এ বা ওখান থেকে,

একদম একদম ওই জন্যই আমি company তে কাজ করতে এত রাত জাগি তার কারণটা আমার কোন interest নাই যে আমি,